এবং বিল্ডিং এর সামনেই একটি বা বাগান দেখতে পাচ্ছি এছাড়া একটি স্ট্যাচু দেখতে পাচ্ছি যেখানে তিনটি মূর্তি--

এখানে আমরা একটি একতলা বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বিল্ডিং -টি দেখে মনে হচ্ছে অনেক দিনের।

হমম যেখানে খাবার সার্ভ করা হয় এবং সামনেই অনেক নানান রকম ঝলমলে আলো দেখা যায়।

রাস্তার চারিদিকে অনেক গাছপালা আছে এবং --

ট্রানপো ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং বাসের পাশ দিয়েই কিছু লোক হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে।

নানান রকম জিনিস সারি সারি করে তাকে তাকে স সু সুন্দরভাবে সাজানো আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তার ওপরে একটি গাড়ি।

এখানে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তার ওপরেই একটি ওভারব্রিজ -ও দেখতে পাচ্ছি।

সাজানো হয়েছে এবং কিছু ঠাকুরের মূর্তিও দেখতে পা--

এবং মাঠের এক পাশে অসংখ্য বাইক --

এছাড়াও একটি মই ও দেখা যাচ্ছে সামনে এবং সামনে--

সোফা ও দেখতে পাচ্ছি এবং বাইরে একটি--

গেট দেখতে পাচ্ছি এবং গেট এর সামনেই--

হালকা সাদা এবং গোলাপি রঙের।

কেনোনা দেখতে পাচ্ছি একটি জাল দেখতে পাচ্ছি এবং জালের ভেতরে একটি।

ঘা গাছ পালায় ভর্তি হয়ে আছে।